এইখানে আমরা একটি দোকানের একটি দিক দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে সেলফ রয়েছে আলদা আলদা করে চার পাঁচটা।

একটার মধ্যে সবুজ রঙ্গের নীল রঙ্গের লাল রঙ্গের ও নীল রঙ্গের এছাড়াও সেই সুন্দর আলো দিয়ে জায়গাটাকে আরো ফুটিয়ে তোলা হয়েছে।

অফিস -টা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামন অফিস -এর দেওয়ালের সামনে দুটি সাইকেল রয়েছে এছাড়াও ঢোকার জন্য একটি গেট রয়েছে।

এখানে আ যেই জিনিসটার উপর দাঁড়িয়ে তোলা হয়েছে যেই রাস্তাটার উপর তোলা হয়েছে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে।

কম্পিউটার -এ একটি জিনিস চালনা করা হচ্ছে এছাড়া পাশে দেখতে পাচ্ছি যে একটি জেরক্স মেশিন ।

দেখতে পাচ্ছি একটি বিশাল বড়ো দাওয়াল ডিজ নীল রঙের এবং জালনাতে চারটি খাতার পেজ লাগানো রয়েছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি যে দোকানটার নাম শোন সানীয়।

রয়েছে একটি বেসিন তারপর পটি করার জন্য কোমোট বা ইন্ডিয়ান টয়লেট । এই সবগুলি জ্যাগুয়ার কোম্পানী ।

এই জঙ্গলের মধ্যে কয়েকটা হরিণকে দেখতে পাচ্ছি।

এছাড়াও ওইখানে একটি শেড দেখা যাচ্ছে যাতে মানুষের কোনো কষ্ট না হয় সেখানে দাঁড়াতে।

আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর পুকুরের সামনে ছোট ছোট ছোট গাছপালা রয়েছ--

তার পিছন দিকটায় রয়েছে অনেকগুলি গাছপালা এবং খুব সুন্দর করে বাঁধানো পুকুরটি।

উম আকাশটা নীল রঙ্গের এবং আঃ রোদ্দুর দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ ঘিরে রেখেছে চারিদিকটাকে।

চারদিকটা সাজানো হয়েছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে এছাড়াও এখানে য-যতজন মহিলারা ডান্স করছে তারা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে।

এছাড়াও একজন সামনে দাঁড়িয়ে আ ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছে।

এই স্কুল -টা দেখতে পুরো নীল ও সাদা খুব সুন্দর লাগ--

এছাড়া একটা পতাকা দেওয়া আছে।

এই বাড়িটি মাঝখানে কতগুলি গাছ রয়েছে একটু সামনের দিকে একটি ঘেট -ও রয়েছে।

এইখানে একটা দোকান দেখতে পাচ্ছি যে দোকানটার নাম এম_এম টাইলস কর্নার এই দোকানে অনেক কিছুর ফটো রয়েছে যেমন- শিব ঠাকুর সহকারে বিভিন্ন ঠাকুরের ফটো রয়েছে এ--

দরজার সামনে এই ফোটো -টি তোলা হয়েছে।

এ্যা এবং উম এটি সবুজ রঙ্গের দেওয়াল দিয়ে ঘেরা।

কয়েকটা বসার জন্য টেবিল চেয়ার রয়েছে সেই টেবিল চেয়ার -এর মধ্যে একটাও ওই সাইড -টায় মানুষ বসে আছে আর এখানে দুজন পুলিশ বসে আছে।

দুটি টেবিল দেখতে পাচ্ছি চার তার চারপাশে কতগুলি চেয়ার দেখতে পারছি।

তার মদ্যে একটি তাকের মদ্যে ভগবান রয়েছে একটি হলো লোকনাথ আরেকটি আরেকটি ঠাকুরও রয়েছে।

সেই কলেজ -গুলো অনেকগুলি বিল্ডিং রয়েছে প্রত্যেকটি বিল্লি খুব সুন্দর নীল রং দিয়ে--

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যে দোকানটা ম চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

এটি একটি নদীর পাড়ের রাস্তা রাস্তাটি দেখতে কালো রঙ্গের পিচ দিয়ে খুব ভালোভাবে সাজানো।

এ এছাড়াও একটি বসার জন্য সাদা রঙ্গের স্তম্ভ রয়েছে যেখানে মানুষ বসতে পারে।

চারপাশে সুন্দর করে স্ট্রিটলাইট -এর ব্যবস্থা করা হয়েছে যাতে আলো কোনও অসুবিধা না হয় রাত্রেবেল--

এছাড়াও কয়েকজন বাইক আরোহী বাইক নিয়ে যাচ্ছে।

এইখানে আমরা একটি কলেজ -এর সামনের দিক দেখতে পাচ্ছি যেখানে খুব সুন্দর করে টাইলস দিয়ে নীচটাকে গাঁথা হয়েছে।